মোজিলা ফায়ারফক্সে অনুসন্ধান এবং স্বয়ংসক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ অপনাদের স্বাগত
Iএই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে সার্চ ব্যবহার সার্চ ইঞ্জিন পরিচালনা ফাইন্ড বার এর ব্যবহার করা যায়
অ্যাড্রেস বারে অটো কমপ্লিট বৈশিষ্ট্য ব্যবহার করা
এই টিউটোরিয়াল এ আমরা উবুন্টু ১০০৪ এ ফায়ারফক্স এর সংস্করণ সাত ব্যবহার করবো
ইন্টারনেট এর অন্যতম সাধারণ ব্যবহার হল তথ্য অনুসন্ধান করা
আপনি একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা অন্যান্য কিছু তথ্য জানার জন্য অনুসন্ধান করতে পারেন
মোজিলা ফায়ারফক্স এর অনেক বৈশিষ্ট্য আছে যেগুলি ইন্টারনেটএ তথ্য অনুসন্ধান করা সহজ করে দেয়
আসুন কিছু পদ্ধতি দেখা যাক
একটি পদ্ধতি হল অন্যান্য ওয়েবসাইট পরিদর্শন করে অনুসন্ধান করা
আসলে সার্চ ইঞ্জিন গুলিও ওয়েবসাইট ই হয়
URL বার এ লিখুন wwwgooglecom
গুগল হোম পৃষ্ঠা খুলে গেছে
গুগল হোম পৃষ্ঠার অনুসন্ধান বাক্সে লিখুন emailএবং সার্চ
ক্লিক করুন
সার্চ ইঞ্জিন সমস্ত ফলাফল দেখাচ্ছে
দেখুন শীর্ষ ফলাফল g মেল এর জন্য গুগল এর ইমেইল
কিন্তু মোজিলা ফায়ারফক্স এ ওই একই জিনিস করার একটি সহজ উপায় আছে
নেভিগেশন টুলবারে URL বার এর পরে একটি সার্চ বার ক্ষেত্র আছে
অথবা আপনি সরাসরি অনুসন্ধান বার ক্ষেত্র যেতে CTRL K টিপতে পারেন সার্চ বারে ক্লিক করুন এবং লিখুন ইমেইল
এর পার্শ্ববর্তী বিবর্ধক কাচ আইকন এ ক্লিক করুন
আমরা কনটেন্টস এলাকায় অনুসন্ধান এর ফলাফল দেখতে পাব
দেখা যাচ্ছে শীর্ষ ফলাফল হলো জিমেইল যেটি গুগল প্রদত্ত ইমেইল
ওন থে লেফ্ট সাইড ওএফ থে সার্চ বার থে লোগো ওএফ থে সার্চ ইঞ্জিন ভিচ হাস বীন ইউজড টো ব্রিং ইউপি থে রিজাল্টস আইএস সীন
সার্চ বারের বাঁদিকে সার্চ ইঞ্জিন এর লোগো যা ফলাফল আনতে ব্যবহার করা হয় দেখা যায়
মোজিলা ফায়ারফক্স এ ব্যবহৃত ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো Google
কিন্তু আমাদের এতে সীমাবদ্ধ থাকার দরকার নেই আমরা আমাদের পছন্দসই সার্চ ইঞ্জিনও নির্বাচন করতে পারি
সার্চ বার এর মধ্যে গুগল সার্চ ইঞ্জিন লোগোতে ক্লিক করুন
এখন একটি ড্রপ বক্স এ যাহু এবং বিং সহ সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলির লোগো প্রদর্শিত হচ্ছে ড্রপ ডাউন বক্স থেকে যাহু নির্বাচন করুন
দেখুন সার্চ বারের বাঁদিকে উপস্থিত লোগো বর্তমানে যাহু লোগোতে পরিবর্তিত হয়ছে
এখন পুনরায় সার্চ বার এ লিখুন ইমেইল এবং বিবর্ধক কাঁচ এ ক্লিক করুন
এখন আমরা কনটেন্টস এলাকায় যাহু সার্চ ইঞ্জিন থেকে পাওয়া ফলাফল গুলি দেখতে পাচ্ছি
লক্ষ্য করুন ফলাফল আগের বারের থেকে সামান্য ভিন্ন
শীর্ষ ফলাফল আর জিমেইল নয়
তার পরিবর্তে শীর্ষ ফলাফল এখন ইয়াহু মেইল
সার্চ বারের মধ্যে সার্চ ইঞ্জিন লোগো উপর পুনরায় ক্লিক করুন
ড্রপ ডাউন বক্স এ মানাগে সার্চ ইঞ্জিনস নির্বাচন করুন
মানাগে সার্চ ইঞ্জিন লিস্ট নামক একটি ডায়ালগ বক্স খুলে গেছে
তালিকায় শেষ উপাদানে ক্লিক করুন
এখন ডান পাশের বাটনে গুলি সক্রিয় হয়ে গেছে
রিমুভ বাটন এ ক্লিক করুন
দেখুন যে উপাদানটি আমরা নির্বাচন করেছিলাম সেটি এখন আর তালিকায় নেই
ডায়ালগ বক্স বন্ধ করার জন্য ওক তে ক্লিক করুন
সার্চ বারের মধ্যে সার্চ ইঞ্জিন লোগো উপর পুনরায় ক্লিক করুন
মানাগে সার্চ ইঞ্জিনস ক্লিক করুন
মানাগে সার্চ ইঞ্জিনস লিস্ট ডায়লগ বক্স দেখা যাচ্ছে
ডায়লগের নীচে একটি লিংক আছে গেট মোরে সার্চ engines
এটির উপর ক্লিক করুন
একটি নতুন ব্রাউজার ট্যাব খুলে গেছে এটি অনেকগুলি সার্চ ইঞ্জিন দেখাচ্ছে যেগুলি আমরা সার্চ বার এ যোগ করতে পারি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোন সার্চ ইঞ্জিন যোগ করতে পারেন
কোণায় অবস্থিত X এর উপর ক্লিক করে ট্যাবটি বন্ধ করুন
ভে ক্যান ফাইন্ড স্পেসিফিক টেক্সট ভিচ আইএস উইথিন থে কনটেন্টস আরিয়া উইথ থে হেল্প ওএফ থে ফাইন্ড বার
আমরা কিছু নির্দিষ্ট টেক্সট কনটেন্টস আরিয়া থকে ফাইন্ড barএর সাহায্যে খুঁজে বের করতে পারি
URL বারএ লিখুন wwwgmailcom এবং Enter টিপুন
জিমেইল এর হোম পৃষ্ঠা খুলে যাবার পর এডিট এবং তারপর ফাইন্ড ক্লিক করুন
ব্রাউজার উইন্ডোর নীচের অংশে একটি ফাইন্ড বার প্রদর্শিত হচ্ছে
ফাইন্ড বার এর টেক্সট বক্সে লিখুন জিমেইল
এএস ভে টাইপ ভে সি থাট থে ফার্স্ট ইনস্টেন্স ওএফ থাট টেক্সট আইএস বেইং হাইলাইটেড আইএন থে কনটেন্টস আরিয়া
আমরা টাইপ করলেই আমরা দেখব যে প্রথম উদাহরণ টেক্সট এর কন্টেন্টস এলাকায় হাইলাইট হবে ক্লিকিং ওন নেক্সট উইল মুভ থে ফোকাস টো থে নেক্সট ইনস্টেন্স ওএফ থে ওয়ার্ড
নেক্সট ক্লিক করলে সংশ্লিষ্ট ফোকাস শব্দের পরবর্তী উদাহরণ এর দিকে হবে
ক্লিকিং ওন প্রিভিয়াস উইল মুভ থে ফোকাস টো থে প্রিভিয়াস ইনস্টেন্স ওএফ থে ওয়ার্ড
পূর্ববর্তী উপর ক্লিক করা হলে ফোকাস শব্দের পূর্ববর্তী উদাহরণ এর দিকে হবে
হাইলাইট এএলএল বিকল্পটি ক্লিক করুন
দেখুন কনটেন্ট এলাকায় ওই নির্দিষ্ট লেখার সব অবস্থান ই উজ্জ্বল হয়ে গেছে আমরা দেখব যে মোজিলা ফায়ারফক্স এর স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট্য ইউআরএল বারে কোনও ওয়েব ঠিকানা লেখার কাজ সহজ করে তোলে
আমাদের অ্যাড্রেস বারে সম্পূর্ণ ওয়েব ঠিকানা লিখতে হয় না
এটি চেষ্টা করুন addressবারে লিখুন জিএমএ
লক্ষ্য করুন মোজিলা ফায়ারফক্স যে শব্দটি আমরা লিখছি সেটিকে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার প্রচেষ্টা করে
যে ওয়েবসাইট গুলি জিএমএ দিয়ে শুরু হয় সেগুলির একটি ড্রপ ডাউন তালিকা দেখা যাচ্ছে
ড্রপ ডাউন তালিকা থেকে জিমেইল লিঙ্কটি নির্বাচন করুন
কনটেন্টস এলাকায় জিমেইল ওয়েব পৃষ্ঠা খুলে গেছে
আমাদের যদি এই বৈশিষ্ট্য পছন্দ না হয় তাহলে আমরা এটিকে বন্ধও করতে পারি এডিট এবং তারপর প্রেফারেন্স ক্লিক করুন
উইন্ডোজ ব্যবহারকারীরা টুলস এবং তারপর অপশনস ক্লিক করুন
প্রধান মেনু ট্যাব গুলির তালিকা থেকে প্রাইভেসি ট্যাব নির্বাচন করুন
ডায়লগ বক্সের এর একদম নীচে ভেন ইউজিং লোকেশন বার সাজেস্ট নামক একটি বিকল্প আছে
ড্রপ ডাউন তালিকার তীর চিন্হে ক্লিক করে সেটিকে প্রসারিত করুন
তালিকা থেকে নাথিং নির্বাচন করুন
ডায়ালগ বক্স বন্ধ করার জন্য ক্লোজ ক্লিক করুন
এড্রেস বারে ফিরে যান ও লিখুন জিএমএ
লক্ষ্য করুন কোন পরামর্শ আসছে না
এখানেই মোজিলা ফায়ারফক্স এর অনুসন্ধান এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট্য সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
আইএন থিস টিউটোরিয়াল ভে উইল লার্ন্ট হো টো উসে সার্চ মানাগে সার্চ engineউসে থে ফাইন্ড barউসে auto কম্পিট আইএন অ্যাড্রেস বার
এই টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে উসে করা হবে সন্ধান সার্চ ইঞ্জিন পরিচালনাএর ব্যবহার করা বার খোজা auto কম্পিট এর অ্যাড্রেস বার এ ব্যবহার
অনুশীলনী টি নিজে চেষ্টা করুন
সার্চ বারের সার্চ ইঞ্জিন কে যাহু তে পরিবর্তন করুন
স্পোকেন টিউটোরিয়াল অনুসন্ধান করুন
প্রথম ফলাফলটি ক্লিক করুন
ফাইন্ড হো মানি টাইমস থে ওয়ার্ড ভিডিও অ্যাপিয়ারস আইএন থে পেজ
খুঁজুন কবার ভিডিও শব্দটি কতবার পৃষ্ঠা তে প্রদর্শিত হয়ছে
নও ক্লিক ওন হাইলাইট এএলএল টো হাইলাইট এএলএল থে ইনস্ট্যান্স ওএফ থে ওয়ার্ড ভিডিও আইএন থে ওয়েবপেজ
এখন ক্লিক করুন হাইলাইট allসব শব্দ যা ওয়েবপেজে মধ্যে ভিডিও শব্দ কে হাইলাইট করেছে
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ